মোজিলা ফায়ারফক্সে অ্যাডভান্সড উন্নত ফায়ারফক্স বৈশিষ্ট্য এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্সড ফায়ারফক্স বৈশিষ্ট্য সম্পর্কে শিখব
কুইক ফাইন্ড লিঙ্ক ফায়ারফক্স সিঙ্ক plug ইন্স এখানে আমরা উবুন্টু 1004 এ ফায়ারফক্স 70 ব্যবহার করছি
এখন ফায়ারফক্স ব্রাউজার খুলুন
ডিফল্টরূপে যাহু হোম পেজ খোলে
এখন ফায়ারফক্সে লিঙ্ক খুঁজতে শিখি
ফায়ারফক্স আপনাকে একটি সার্চ বার দেয় এবং ওয়েব পৃষ্ঠায় লিঙ্ক খোঁজে
অ্যাড্রেস বারে লিখুন ডব্লুউ
googlecoআইএন এবং enter টিপুন
লক্ষ্য করুন যে কার্সার এখন গুগল সার্চ বারে রয়েছে
এরপর কার্সার সার্চ বারের বাইরে পৃষ্ঠার কোথাও একটি টিপুন
এখন কীবোর্ডে অ্যাপোস্ট্রোফ কী টিপুন
উইন্ডোতে নীচে বাম কোণায় কুইক ফাইন্ড লিঙ্কস সার্চ বাক্সে প্রদর্শিত হয়
এই বাক্সে লিখুন বেঙ্গালি
লক্ষ্য করুন যে বেঙ্গালি লিঙ্ক লক্ষনীয় হয়
আপনি ওয়েব পৃষ্ঠায় লিঙ্কের জন্য দ্রুত এবং সহজে অনুসন্ধান করতে পারেন
ধরুন আপনি অন্য কোনো কম্পিউটার বা মোবাইল ফোনের মত ডিভাইস থেকে আপনার সেটিং এবং প্রেফেরেন্সেসের সাথে ব্রাউজার অ্যাক্সেস করতে চান
এটা কি সম্ভব
ফায়ারফক্স সিঙ্ক ফিচার্স মোজিলা সার্ভারে বুকমার্কস হিস্টরি এবং ইনস্টলড এক্সটেনশনসহ এর মত আপনার সকল ব্রাউজার তথ্য সঞ্চিত করে
আপনি এই সার্ভারের সাথে আপনার কম্পিউটার সিঙ্ক করতে পারেন এবং আপনি আপনার ব্রাউজার তথ্য অ্যাক্সেস করতে পারেন
এখন সিঙ্ক ফিচার্স বৈশিষ্ট্য সক্রিয় করি
মেনু বার থেকে টুলস এবং সেট ইউপি সিঙ্ক এ টিপুন
ফায়ারফক্স সিঙ্ক সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
যেহেতু আমরা প্রথমবার সিঙ্ক এর ব্যবহার করছি ক্রিয়েট a নিউ একাউন্ট টিপুন
একাউন্ট ডিটেইলস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে একটি জিমেইল একাউন্ট বানিয়েছি
STUSERFFgmailcom ইমেইল অ্যাড্রেস ক্ষেত্রে STUSERFFgmailcom লিখুন
চুসে a পাসওয়ার্ড ক্ষেত্রে পাসওয়ার্ড লিখুন
কনফার্ম পাসওয়ার্ড ক্ষেত্রে আবার পাসওয়ার্ড লিখুন
ডিফল্টরূপে সার্ভার ফায়ারফক্স সিঙ্ক সার্ভার নির্বাচিত হয়
আমরা সেটিংস পরিবর্তন করব না
টার্মস ওএফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি বাক্স যাচাই করুন
নেক্সট এ টিপুন
ফায়ারফক্স সিঙ্ক কী প্রদর্শন করে
এটি সেই কী যা ঐ মেশিন থেকে আপনার সিঙ্ক অ্যাক্সেস করতে আমাদের সিস্টেমে আপনার লেখা জরুরি
সেভ বোতামে টিপুন
প্রদর্শিত সেভ সিঙ্ক কী ডায়লগ বাক্সে ডেস্কটপে ব্রাউজ করুন
সেভ এ টিপুন
ফায়ারফক্স সিঙ্ক keyএচটিএমএল ফাইলটি ডেস্কটপে এচটিএমএল ফাইল হিসেবে সংরক্ষিত হয়
এই কী নোট করুন এবং নম্বর সংরক্ষণ করুন যেখান থেকে আপনি সহজে পেতে পারেন
আপনি এই কী না লেখা ছাড়া অন্য কম্পিউটার থেকে আপনার সিঙ্ক একাউন্ট এক্সেস করতে সক্ষম হবেন না
নেক্সট এ টিপুন
কনফার্ম যৌ আরে নট a রোবট ডায়লগ বাক্সে প্রদর্শিত শব্দ লিখুন
সেটআপ সম্পূর্ণ হয়েছে
ফায়ারফক্স সিঙ্ক সেটআপ ডায়লগ বাক্সের বামদিকে সিঙ্ক অপশনস বোতামে টিপুন
এখানে আপনি আপনার সিঙ্ক অপশনস সেট করতে পারেন
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা ডিফল্ট বিকল্প পরিবর্তন করব না
ডোন এ টিপুন
নেক্সট এ টিপুন ফায়ারফক্স বিষয়বস্তু যাচাই করে এরপর ফিনিশ বোতাম প্রদর্শিত হয় ফিনিশ এ টিপুন
আপনি আপনার কম্পিউটারে ফায়ারফক্স সেটআপ করেছেন এবং এখন অন্য কম্পিউটার থেকে ব্রাউজার তথ্য কিভাবে এক্সেস করবেন
আপনার অন্য কম্পিউটার বা ডিভাইস টুলে সিঙ্ক এর প্রয়োজন
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে আমরা স্লাইডে নির্দেশাবলী সূচীবদ্ধ করব
আপনি আপনার অন্যান্য কম্পিউটার বা ডিভাইসে সিঙ্ক করতে এই নির্দেশাবলী অনুসরণ করতে পারেন
অন্য কম্পিউটার বা ডিভাইসে ফায়ারফক্স ব্রাউজার খুলুন
মেনু বার থেকে টুলস এবং সেটআপ ফায়ারফক্স সিঙ্ক এ টিপুন
I হেভ a ফায়ারফক্স সিঙ্ক একাউন্ট এ টিপুন
আপনার ইমেইল ইদ এবং পাসওয়ার্ড লিখুন
আপনার সিঙ্ক की প্রবিষ্ট করুন
ফিনিশ টিপুন
অন্য কম্পিউটার ও সিঙ্ক হয়
আপনি অন্য কম্পিউটার টুলস থেকে ব্রাউজার তথ্য অ্যাক্সেস করতে পারেন
আপনি নতুন বুকমার্ক ও সংরক্ষণ করতে পারেন এবং এখানে আপনার প্রেফারেন্স বদলাতে পারেন
এই পরিবর্তন স্বয়ং ই সিঙ্ক ম্যানেজের এ আপডেট হয়ে যাবে
অবশেষেশিখি যে সিঙ্ক ম্যানেজের এ আপডেট করা তথ্য দিয়ে একটি মূল কম্পিউটার সিঙ্ক কিভাবে করে
এখন মেনু বার থেকে টুলস এ টিপুন
লক্ষ্য করুন যে সিঙ্ক অপশন এখন সিঙ্ক নও হিসেবে প্রদর্শিত হয়
সিঙ্ক ম্যানেজের এর সাথে তথ্য সিঙ্ক করতে আপনি এটিতে টিপতে পারেন
আপনি আপনার ফায়ারফক্স সিঙ্ক একাউন্ট মুছে ফেলা বা সিঙ্ক দাতা সরানোও চাইতে পারেন
আপনি এটি কিভাবে করবেন
এটি অত্যন্ত সহজ
নতুন ব্রাউজার খুলুন
এড্রেস বারে লিখুন httpsaccountservicesmozillacom Enter টিপুন
ইউজারনেম এ STUSERFFgmailcom লিখুন
এখন পাসওয়ার্ড লিখুন
লজিন এ টিপুন
ফায়ারফক্স সিঙ্ক ওয়েবপেজ খোলে
এখন আপনি ফায়ারফক্স সেটিংস এবং তথ্য পরিবর্তন করতে পারেন
এখন এই পৃষ্ঠা লগ আউট করি
এখন plug ইন্স সম্পর্কে শিখি
plug ইন্স কি
plug আইএন একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ফায়ারফক্স ব্রাউজারে নির্দিষ্ট বৈশিষ্ট্য যুক্ত করে
যদিও plug insএক্সটেনশনসহ থেকে ভিন্ন
plug ইন্স হল অন্যান্য কোম্পানির দ্বারা নির্মিত প্রোগ্রাম
plug ইন্স ফায়ারফক্স ব্রাউজারে অন্য পক্ষের প্রোগ্রাম সমাহিত করে
plug ইন্স আপনাকে ভিডিও চালানো মাল্টি মিডিয়া কন্টেন্ট দেখা ভাইরাস স্ক্যান সঞ্চালন এবং অ্যানিমেশন রান করার অনুমতি দেয়
উদাহরণস্বরূপ ফ্লাশ একটি plug আইএন যা আপনি ভিডিও দেখতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে সংস্থাপিত করেছেন
এখন plug ইন্স দেখি যা ফায়ারফক্সে সংস্থাপিত আছে
মেনু বার থেকে টুলস এবং add অন্স এ টিপুন
add অন্স ম্যানেজের ট্যাব খোলে
বাম প্যানেল থেকে plug ইন্স এ টিপুন
এখন ডান প্যানেল কম্পিউটারে সংস্থাপিত হওয়া plug ইন্স প্রদর্শন করে
এবং plug ইন্স কিভাবে সংস্থাপিত করে
প্রতিটি plug ইন্স প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর কম্পিউটারে সংস্থাপিত করুন
প্রত্যেক plug ইন্স এর জন্য ভিন্ন সংস্থাপন প্রক্রিয়া হতে পারে
মোজিলা ফায়ারফক্সের জন্য উপলব্ধ plug ইন্স এবং তা সংস্থাপনের নির্দেশাবলী সম্পর্কে আরো জানতে দয়া করে মোজিল্লা ওয়েবসাইটে যান
এই ব্রাউসের বন্ধ করুন
plug ইন্স অক্ষম করতে কেবল ডিসেবল বোতামে টিপুন
টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কুইক ফাইন্ড লিঙ্ক ফায়ারফক্স সিঙ্ক এবং plug ইন্স নির্দেশিত কাজ
ফায়ারফক্সের জন্য তিনটি plug ইন্স ডাউনলোড এবং সংস্থাপিত করুন
ফায়ারফক্স সিঙ্ক একাউন্ট তৈরি করুন
অন্য কম্পিউটার থেকে ফায়ারফক্স ব্রাউজার অ্যাক্সেস করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ